আমি এই চিত্রটিতে দেখতে পাচ্ছি এটি একটি অফিস অফিস টি ফাঁকা সাদা রঙের কালার করা লাইটিং লাগানো আছে এবং একটি এ.সি. লাগানো আছে।

সে বোতলের ওপরে ও ও মেয়েদের কিছু ছবি পোস্টার করা আছে |যেখানে কিছু কিছু লেখা রয়েছে।

এই দোকানের সামনে কিছু ব্যাগ ঝুলা রয়েছে | চালের বস্তা রাখা তেলের টিন আছে ।

মেঝেতে কার্পেট বিছানো আছে | বিভিন্ন রঙের করে রাখা আছে | ব্লু পিঙ্ক --